এবং একটি অনেক বড় গেট দেখতে পাচ্ছি এবং এই গেট -টির ওপরে একটি বোর্ড লাগানো আছে এবং ছাদের মধ্যে আমি কয়েকটি জলের ট্যাংকি -ও দেখতে পাচ্ছি।

এছাড়াও রাস্তাটির মধ্যে অনেকগুলি লাইনের তারও- সেখানে আমি দেখতে পাচ্ছি এবং পাশে আরও একটি লোক দাড়িয়ে--

আমি এ দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি অনেক বড়ো গ্রিল -এর গেট আছে এবং গেট টি বন্ধ করা আছে । ওপরে একটি নাম প্লেট লাগানো আছে এবং সেখানে লেখা আছে--

এবং পাশে আরেকটি গেট গ্রিল এর গেট দেখতে পাচ্ছি এবং গেট টি দিয়ে একটি সিঁড়ি উপরের দিকে উঠেগেছে। পাশে একটি গেট দেখতে পাচ্ছি গেট টি বন্ধ করা আছে এবং তার সামনে একটি বাইক দাঁড় করে রাখা আছে।

আমি এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি দোকান আছে। এবং এটি হলো একটি মুদিখানার দোকান যেখানে আমি অনেক রকমের--